রানিং রুম । এন ডট এফ ডট রেলওয়ে ।

এবং এখানে কিছু লোকজন কেও আমরা দেখতে পাচ্ছি।

অনেকগুলি সিঁড়ি। এবং এই সিঁড়ির মধ্যে আমরা দুজন ব্যাক্তিকে--

যে হেয়ার কাট করাতে এসেছে ।

এই নদীর চারিপাশে আমরা অনেক সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।

ব্যায়াম করার এবং জিম করার যন্ত্র দেখতে পাচ্ছি।

শিক্ষক এখানে এই বোর্ড -এ লিখে বাচ্চাদেরকে বোঝান।

বানানো হচ্ছে এবং তার আশেপাশে আমরা কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি।

রেল লাইন দেখতে পাচ্ছি এবং এই রেল লাইনে --